C এ ক্লাসেস এবং অবজেক্টস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব ক্লাসেস
অবজেক্টস
এনক্যাপসুলেশন
এবং দাতা অ্যাবস্ট্রাকশন
এটি একটি উদাহরণের সাহায্যে করব
টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু ওএস সংস্করণ 1110 g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
ক্লাস এর ভূমিকা দিয়ে শুরু করি
এটি কীওয়ার্ড ক্লাস ব্যবহার করে তৈরী করা হয়েছে
এখানে ডেটা এবং ফাংশন থাকে
এটি কোড এবং ডেটা সংযোগ করে
ক্লাস এর ডেটা এবং ফাংশনকে ক্লাসের সদস্য বলা হয়
এখন অবজেক্টস এ যাই
অবজেক্টস হল ভ্যারিয়েবল
তারা হল ক্লাসের একটি কপি
তাদের প্রতিটির বৈশিষ্ট্য রয়েছে
প্রপার্টিস ডেটা এলিমেন্টের মাধ্যমে এবং বিহেভিওর মেম্বার ফাংশন মেথডস এর মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়
এখন ক্লাসের জন্য সিনট্যাক্স দেখি
ক্লাস একটি কীওয়ার্ড যা সংজ্ঞায়িত করতে ব্যবহৃত হয়েছে
class নামে হল ক্লাসের নাম
পাবলিক প্রাইভেট এবং প্রটেক্টেড হল অ্যাক্সেস স্পেসিফায়ার এখানে দাতা মেম্বার্স এবং মেম্বার ফাংশনস সংজ্ঞায়িত করেছি যা হল পাবলিক প্রাইভেট এবং প্রটেক্টেড এইভাবে ক্লাস বন্ধ করি
এখন উদাহরণ দেখি
আমি ইতিমধ্যে কোড লিখেছি
আমি এটি খুলবো
আমাদের ফাইলের নাম ক্লাস হাইফেন ওবিজে ডট সিপিপি
এখানে আমরা ক্লাস ব্যবহার করে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিরূপণ করব
কোড ব্যাখ্যা করি
আইওস্ট্রিম হিসাবে এটি আমাদের হেডার ফাইল
আমরা এসটিডি নেমস্পেস ব্যবহার করছি
এটি স্কোয়ারে ক্লাসের জন্য ঘোষণাকরণ
এখানে অ্যাক্সেস স্পেসিফায়ার ঘোষিত করিনি
ডিফল্টরূপে এটি প্রাইভেট x হল স্কোয়ারে ক্লাসের প্রাইভেট সদস্য
এটি হল পাবলিক স্পেসিফায়ার
আরিয়া ফাংশন হল একটি পাবলিক ফাংশন
এইভাবে ক্লাস বন্ধ করি
এই সম্পর্কে আরো জানতে আমাদের স্লাইডে ফিরে যাই
পাবলিক স্পেসিফায়ার
এটি ক্লাসের বাইরে ডেটা অ্যাক্সেস করার অনুমতি দেয়
পাবলিক মেম্বার প্রোগ্রামে যে কোনো স্থানে ব্যবহার করা যাবে
প্রাইভেট স্পেসিফায়ার
প্রাইভেট হিসাবে ঘোষিত সদস্য ক্লাসের বাইরে ব্যবহৃত বা অ্যাক্সেস করা যাবে না
প্রাইভেট সদস্য শুধুমাত্র ক্লাসের সদস্যের দ্বারা ব্যবহার করা যাবে
প্রটেক্টেড স্পেসিফায়ার
প্রটেক্টেড মেম্বার ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না
এইজন্য ডিরাইভ ক্লাস ব্যবহার করতে হবে
এখন প্রোগ্রামে ফিরে যাই
এখানে এ স্টেটমেন্টে ক্লাস এর নাম স্কোপ রেজল্যুশন অপারেটর এবং ফাংশনের নাম রয়েছে
এটি দরকারী
কারণ এই অপারেটর বলে যে আরিয়া গ্লোবাল ফাংশন নয়
এটি স্কোয়ারে ক্লাসের মেম্বার ফাংশন
একটি আর্গুমেন্ট ইন্ট a হিসাবে পাস করেছি
এই সম্পর্কে আরো জানতে আমাদের স্লাইডে ফিরে যাই
এটি লুকানো ডেটা অ্যাক্সেস করতে ব্যবহৃত হয়েছে
একই নামের সাথে ভ্যারিয়েবল বা ফাংশন অ্যাক্সেস করতে স্কোপ রেজল্যুশন অপারেটর ব্যবহার করি
ধরুন লোকাল এবং গ্লোবাল ভ্যারিয়েবলের একই নাম রয়েছে
লোকাল ভ্যারিয়েবল অধিক প্রাধান্য পায়
এখন এই অপারেটর ব্যবহার করে গ্লোবাল ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারি
এখন প্রোগ্রামে ফিরে যাই
এখানে a এর মান x এ সংরক্ষিত হয়েছে
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রিটার্ন করি
x হল প্রাইভেট সদস্য
প্রাইভেট প্যারামিটার অ্যাক্সেস করতে পাবলিক মেম্বর a ব্যবহার করেছি
প্রাইভেট মেম্বর সর্বদা লুকিয়ে থাকে
এটি আমাদের মেন ফাংশন
এসকিউআর হল স্কোয়ারে ক্লাসের অবজেক্ট
এইভাবে অবজেক্ট নির্মাণ করি
ক্লাসের নাম তারপর অবজেক্টের নাম
এখানে এসকিউআর এবং ডট অপারেটর ব্যবহার করে আরিয়া ফাংশন কল করেছি
আর্গুমেন্ট হিসাবে 4 পাস করি
x এর মান 4 সেট করি
এটি রিটার্ন স্টেটমেন্ট
এখন সেভ এ টিপুন
প্রোগ্রাম এক্সিকিউট করি
কীবোর্ডে Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন
লিখুন g স্পেস ক্লাস হাইফেন ওবিজে ডট সিপিপি স্পেস o স্পেস ক্লাস Enter টিপুন
লিখুন ক্লাস ডট স্ল্যাশ ক্লাস Enter টিপুন
আউটপুট হল আরিয়া ওএফ থে স্কোয়ারে আইএস 16 এখন আমাদের প্রোগ্রামে ফিরে যাই
এই পর্যন্ত দেখেছি ক্লাসে একসাথে সম্মিলিত ডেটা এবং ফাংশন
ক্লাস হল একক ইউনিট
যেখানে তাদের ব্যবহৃত ডেটা এবং ফাংশন দলবদ্ধ থাকে
এই পদ্ধতিকে এনক্যাপসুলেশন বলে
তারপর আমরা প্রাইভেট এবং পাবলিক সদস্যের সাথে ক্লাস দেখেছি
প্রাইভেট ডেটা লুকানো রয়েছে
এটি ক্লাসের বাইরে অ্যাক্সেস করা যাবে না
এই প্রক্রিয়াকে দাতা অ্যাবস্ট্রাকশন বলে
ইন্টারফেস দেখা যায় কিন্তু রূপায়ণ লুকোনো রয়েছে
টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
স্লাইডে ফিরে যাই
সংক্ষেপে এই টিউটোরিয়ালে আমরা শিখেছি এনক্যাপসুলেশন দাতা অ্যাবস্ট্রাকশন প্রাইভেট মেম্বর ইন্ট x পাবলিক ফাংশন ইন্ট আরিয়া ক্লাসেস ক্লাস স্কোয়ারে অবজেক্ট তৈরী করা স্কোয়ারে এসকিউআর এসকিউআর ডট আরিয়া অবজেক্ট ব্যবহার করে একটি ফাংশন কল করা
এখন প্রদত্ত বৃত্তের পরিসীমা পেতে একটি প্রোগ্রাম লিখুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি